হ্যাঁ সেটাই. আর আমাদেরকে হচ্ছে মুখস্ত বিদ্যা বা লিখিত যে পরীক্ষা সেটার পাশাপাশি আমাদের মানে উম কারিগরি যে শিক্ষাটা আছে হ্যাঁ তাই আহ technically বা scientifically আমাদের হচ্ছে পড়াটা স্যাররা যদি cover করে যেমন আপনি কারিগরি board আছে না ওটা হচ্ছে আপনার ওরা কিন্তু পড়াশোনার পাশাপাশি অনেক কারিগরির কাজ শিখায়। welding কাজ শিখায়। বিভিন্ন কাজ, তো আমাদেরও ওভাবেই উচিত। প্রত্যেকটা বিদ্যালয়েও কিছু একটা বাচ্চাদেরকে শিখানো, যাতে ওরা মানে শুধু পড়াশোনার প্রতি আকৃষ্ট না হয় তাহলে কি হবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত হবে।

কাজ করতে পারে, যেহুতু certificate মানে আমার একটা certificate আছে, একটা show করে দেন। মানে কোন কাজ মানে করতে, এখন করতে পারলেও পরে যাতে মানে করতে পারে না যার কারণে আমি মনে করি এমন এমন ভাবে মানে শিক্ষা বর্তমান বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম আছে ওটা এমনভাবে মানে গড়ে গড়ে তুলতে হবে যাতে মানে আমি শিক্ষা ফাঁসাবার জন্য আমার কোনো শিক্ষা কোনো চাকরি না থাকে তাহলে আমার নিজের হাতের কাজের দ্বারা যাতে আমি কোনো একটা ভালো position এ থাকতে পারি বা এরকম কোনো school করতে হবে। হ্যাঁ আর আমাদের পড়াশোনার পাশাপাশি হচ্ছে Training এর ব্যবস্থা করতে হবে। ধরেন আমিই হচ্ছে একটা জিনিস পড়লাম, হ্যাঁ যেভাবে একটা সাবান তৈরি করা যায় বা এভাবে একটা বিক্রি আমি তৈরি করতে পারব। কিন্তু এখন আমি ওই পড়াটা আমার খাতা আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। স্যারদের এ ক্ষেত্রে সহযোগিতা দরকার। তারা ধরেন ওই সাবানটা কিভাবে বানায়? একটা শ্রেণীকক্ষে তারা একটু হইলো আমাদেরকে দেখাইলো। বা আমাদেরকে training দিলো, ঠিক? আছে তাহলে আমাদের বাচ্চারা শিখবে এবং আমরাও শিখবো। দেখা যাবে এতে করে আমরা যে কাজটা করলাম আমাদের যদি আমাদের যদি দশ বছর পরেও জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা সেই সাবানের recipe টা ভুলবো না। আমাদের মাথায় থাকবে যে আমাদের sir এভাবে আমাদের দেখাই ছিল so মুখে বলা পড়া থিকা লিখার গুরুত্ব এবং বাস্তবের যে জিনিসটা হ্যাঁ practical সেটার গুরুত্ব অনেক বেশি। এক্ষেত্রে আমাদের এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক আগেই যেতে পারবো। যে শিক্ষা ব্যবস্থা আছে এগুলোর মধ্যে মানে বৃত্তিমূলক শিক্ষা যেগুলো আছে ওগুলো আমাদের মানে খুব কার্যকর মানে ভালো ভালো জীবন যেন ত্তিমূলক উচ্চশিক্ষা আসে মানে বাইরের দেশে গিয়ে পড়াশোনা করা। মানে ওভাবে কোনো একটা হচ্ছে কোনো একটা ছাত্রকে করে তুলতে হবে। সে মেধাবী হোক বা না হোক অনেকে আছে মানে একটু যারা ভালো পড়া পারে বা class এর top আছে তাদেরকে মানে মানে শিক্ষকরা ওদের নিয়ে সব কিছু চিন্তা ভাবনা করে। কিন্তু যে একটু কম পারে ওকে যদি আরেকটু ওর পেছনে সময় দিয়ে ওর পিছনে যে ও একটু উৎসাহ দিয়ে যে ও কিছু করে, তাহলে আমি আশা করি ওর থেকে আরো মানে যে top আছে সে তো অনেক সময় দেখা যায়, যারা top থাকে শুধু মুখস্ত বিদ্যার ওপর থাকে। কিন্তু যারা একটু নিচের দিকে mid level এ মোটামুটি ভে ⁓ ভেদাভেদ থাকে তারা দেখা যায় কোনো একটা ওদের দিকে একটু নজর দিলে মানে ওদের দিকে একটু help করলে দেখা যায় ওরা যারা top level থাকে ওদের থেকে আরো ভালো করে। প্রথমে বড় বড় প্রতিষ্ঠানে দেখা যায়, মানে যারা বড় বড় কাজের মধ্যে আছে বা বড় বড় পদের মধ্যে আছে. বিভিন্ন company এর মধ্যে দেখা যায়। ওরা তেমন মানে ভালো ছাত্র না হলেও ওরা মানে কারি ⁓ কারিগরি শিক্ষা বা কোন এরকম শিখছিল শুরু থেকে। যার কারণ ওরা এখন ভালো student school এ না থাকলে এখন ওরা ভালোভাবে নিজের মানে জীবনের মধ্যে একটা প্রতিফল পাচ্ছে, কারণ ওরা শুরু থেকে মানে কারিগরি শিক্ষার প্রতি একটা আকর্ষণ ছিল মানে যে কোনো একটা practice এর একটা কাজ করছিল সেই জন্য। হ্যাঁ আর আমাদের যে মানে বিশ্ববিদ্যালয় বা school college এ বিভিন্ন শিক্ষক আছে তারাও দেখা অনেক সময় মানে একটা কিছু বললো যেটা আমাদের শিক্ষার্থী বুঝতে পারলো না। তা আমি মনে করি তাদেরও একটা ভালো training এর দরকার আছে, কারণ একটা teacher যদি ভালোমতো একটা বাচ্চাকে বুঝাইতে না পারে তাহলে কিন্তু সেই class এর student রা কত ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে না। তা আমাদের teachers এর জন্য একটা training development এর দরকার আছে এবং এটা করানো উচিত, আমি মনে করি। আপনি কি বলেন? জি, আমি মনে করি যেমন ধরেন যারা বর্তমানে বড়ো ভার্সিটি বা বাদ দিলে যারা প্রাথমিক level এ মানে primary level এ teacher আসে অনেকে দেখা যায় মানে তারা তেমন দক্ষ না মানে কোনো একটা, এই হাত হাত কোনো একটা হাতের মাধ্যমে মানে কোনো একটা সংযোগের মাধ্যমে ওরা মানে ওখানে বসে, কিন্তু তাদের চেয়ে ভালো ভালো আরো অনেক আছে তাদের সেই জায়গা পায় না। মানে কোনো একটা মাধ্যমে ওরা এখানে বসে যায়। তো অনেকে দেখা যায় ওরা এখানে ভালোভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতে পারে না, মানে ওরা দি দিলেও ছাত্রগুলো ভালোভাবে বোঝে না। তার কারণে আমার অনেকে অনাগ্রহ হয়ে যায় মানে পড়ার এলাকা থেকে। মানে শুরু থেকেই না বুঝার কারণ পড়ালেখা সেভাবে মন দিতে পারে না। তাই মনে করি তাদেরকে মানে যাতে একটা এরকম sector রাখা বা যারা মানে শিক্ষক হবে মানে যারা অন্যকে পাঠদান দিবে তাদেরকে তাদের নিয়ে একটা কিছু একটা তৈরী করা যাতে তারা ভালোভাবে শিক্ষা দিয়ে তাদের আগে training দেওয়া হ্যাঁ এই যে আমাদের যেমন বাংলাদেশ আ BED আছে হ্যাঁ. তো BED মানে sir রা হচ্ছে বা কোনো একটা normal শিক্ষার্থীও যদি একটা training করে তাহলে তাঁরা খুব ভালো একটা position এ যাবে এবং শিক্ষক ও অভিভাবক সন্তান সম্পর্কে যাতে জানতে পারে। যাতে তাদের শারীরিক আর মানসিক পরিবর্তন বুঝতে পারে কারণ একটা বাচ্চার school এ অনেকটা সময় থাকে। তার শারীরিক, মানসিক একটা বিকশিত হয় ওইখানে থেকা। তাই মানে আমি একটা কাজ করলাম আমার সাথের একজন শিক্ষার্থী সেও আমার দেখাদেখি প্রভাবিত হবে। তো সেই কারণেই আমাদের বিভিন্ন বয়সের সাথে সাথে teacher দের উচিত বা আমাদের পড়াশোনার যে বই সেখানেও আমাদের আচরণ আর শিক্ষা সম্পর্কে মানে জ্ঞান দেওয়া উচিত যাতে আমরা শারীরিক ও মানসিকভাবেও বুঝতে পারি আর practically আমাদের sir রাও আমাদেরকে বুঝাইতে পারে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা উন্নত হবেই, আশা করা যায়। জি আমি মনে করি এর পাশাপাশি আরও মানে school এ মানে যারা পড়তে আসে ছাত্রদেরকে মানে কোনো মানে ওদের আরো অনেক help করা মানে তাদের সব কিছু খোঁজ নেওয়া যেমন ধরেন মানে সে কেন আসতে পারে নাই? কি জন্য আসতে পারে নাই? বা পড়া ভালো করে সব কিছু খোঁজ নেওয়া সে মানে পড়া লেখা কেমন করতেছে বাড়িতে ভালো করে পড়াশুনা করতেছে কিনা? দরকার হলে তাদের বৃত ⁓ বৃত্তির ব্যবস্থা করা। মানে উৎসাহ দেওয়া বারবার যাতে তারা ভালোভাবে আরো পড়া লেখা করতে পারে।

তো এই দুইজন মিলেমিশে একটা বাচ্চারে গইড়া তুলতে পারে, ছোটবেলা থিকা। তাই না?

তারপর হচ্ছে বাচ্চাদেরকে জীবনমুখী শিক্ষা দিতে হবে। শুধু আমি পড়াইলাম তাইলে হবে না। আমার রান্না করাতে শিখানোর প্রয়োজন হইতে পারে। তারপর সাঁতার শিখানোর প্রয়োজন হইতে পারে ঠিক আছে, তো বাচ্চাদেরকে বাস্তবমুখী শিক্ষাও দিতে হবে, বই, পুস্তকের শিক্ষাও দিতে হবে, কর্মমুখীও করতে হবে। যে যেমন ধরুন school আমাদের এরকম এরকম আয়োজন করা যায় যেমন ধরুন সপ্তার মধ্যে ধরুন ছয়দিন এখন তো বর্তমানে পাঁচদিন class পাঁচদিন class এর মধ্যে class শেষ করে একদিন আগে class শেষ করলো বা একদিন ছুটি দিয়ে ওইদিনের মধ্যে

হ্যাঁ অবশ্যই ভালো হইতো। এক্ষেত্রে তো বাচ্চারা অনেক কিছু বুঝতে পারত। এখন তো বুঝে না অনেকে। অনেকে আছে যেমন ধরেন শহরের মধ্যে যারা পড়ালেখা করে তারা শুধু কি করে? school এ যায় মানে গাড়ির মাধ্যমে বিভিন্ন private মাধ্যমে যাই আসে ঘরের মধ্যে থাকে সারাদিন ধরুন practically কিছু জানে না। অনেক সময় দেখা যায় ওরা বাড়িতে আসলে, বেড়াতে আসলে, নানা বাড়িতে, দাদা বাড়িতে বেড়াতে আসলে. তখন সা ⁓ সা⁓ সাঁতার না জানার কারণে মানে যেগুলো দরকার খুবই. এগুলো না জানানোর সময় অনেক বড় accident হয়ে যায়। হ্যাঁ এটাও হোরহু হইতেছে আমাদের গ্রাম অঞ্চলে। তো এর জন্যই আমাদের বাস্তবমুখী শিক্ষাটা যে কত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের school level থেকেই শেখানো উচিত। কিন্তু আমাদের বাংলাদেশে এটা হচ্ছে না এবং এটা হওয়া উচিত। তাহলে কি হবে বাচ্চারা শিখবে। বাচ্চাদের সাথে সাথে বড়রাও guardian যারা আছে তাদেরও মাথায় আসবে যে ঠিক আছে আমার teacher এটা বলছে, আমি আমার বাচ্চাকে চেষ্টা করি সাঁতার শিখানো যায় কিনা। কারণ অনেক বিপদ আপদ ঘটতেছে, তো এইটা শিখতে হবে। যে বাইরের দেশের মধ্যে অনেক মানে যেগুলা আধুনিক country আছে ওগুলার মধ্যে মানে তারা school এর মধ্যে এই ব্যবস্থাগুলো রাখে, কিন্তু আমাদের এখানে তো শুধু খেলা মানে যেগুলা খেলা আছে, মানে বিভিন্ন সময়ে খেলার অনুষ্ঠান করে। এগুলো ছাড়া মানে কোনো এরকম আমাদের জানা আমাদের কোনোরকম দেওয়া হয় না।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 So কারিগরি শিক্ষা, সাধারণ শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের এই এই যে শিক্ষা সবগুলাই আমাদের দরকার আছে। উচ্চ মাধ্যমিক প্রাক বিশ্ববিদ্যালয় সবই। এগুলো আস্তে আস্তে ছোটো থেকে শিখাইতে হবে। জানতে হবে ওদেরকে। এর জন্য আমাদের teachers training এরও দরকার আছে বাচ্চাদের দরকার আছে জানার। জি। আপনি কি মনে করেন এ ব্যাপারে?

English medium এ পড়ে কিন্তু সে বাংলা জানে না অথচ যে একজন আর বাংলাদেশী তার একেবারে জরুরি কিন্তু সে English পত্রপাত্র কোটার মধ্যে English টা আর কথা বলতে পারে না ও তো দরকার আমি মনে করি একটা English medium হোক বা একেবারে ফুল বাংলা medium হোক সবকিছু সবকিছু রাখা দরকার যেমন একটা কোনটা হলেও ওকে মানে ইসলামী শিক্ষা তারপরেই যেটা বাংলা medium ময়দানে এখন এই Eng ⁓ English পড়ানো আর English medium বলে ওখানে দুইটা রাখা। মানে একটু সময় নিয়ে ওগুলা রাখা। অনেক সময় দেখা যায় English medium কিন্তু এখানে অন্য কোনো subject থাকে না. যেমন ধরেন বাংলা থাকে একটু দুইটা আর বেশিরভাগ সব কিছু English তো এক্ষেত্রে sir দের হচ্ছে মানসিকতার পরিবর্তন দরকার আছে। তাদের পাঠ্যবইয়েরও পরিবর্তন দরকার আছে এবং guardian দেরও বোঝানো উচিত যে তুমি যেহেতু বাংলাদেশী তোমাকে বাংলা ভাষাটাও শিখতে হবে। তাহলে হচ্ছে পরিবর্তন আসবে। জি সাথে সাথে সেটা মানে যেটা শিক্ষা commission আছে ওগুলোর সাথে খবর নেওয়া দরকার মানে আমরা সব brood আছি। আমাদের দেশের মধ্যে কি হচ্ছে? কি করলে আরো উন্নত হবে? এরকম আলাদা খোঁজ খবর নিতে হবে। কারণ আ ⁓ আমাদের দেশের যদি কোনো কিছু উন্নত হয় তাহলে আমাদের দেশের আরো উ ⁓ উ ⁓উপকার হবে কারণ দেশের কোনো একজন নাগরিক যদি কোনো ভালো কিছু শিখে তাহলে তার আমাদের দেশেও উপকার হবে। হ্যাঁ আমাদের পাশাপাশি বাচ্চাদের পাশাপাশি আমাদের গণশিক্ষা যেটা আছে অনেক মানে শিক্ষকের যে মানে বাচ্চাদের বাবা মা তাদেরও হচ্ছে অনেক সময় অনেক কিছু জানানোর দরকার পড়তে পারে বা তাদেরও আমরা ডেকে একটা সেমিনার করে বলতে পারি যে এইভাবে করেন ওভাবে করেন, বা নিজেরা পারলে পড়েন। বাচ্চাদেরকে সাহায্য করার জন্য. এটাও দরকার আছে। জি school এ school এ আমাদের sir পড়ালে ঘরের মধ্যে অভিভাবকরা যদি আরেকটু খেয়াল করে মানে মাগরির উপরে এরকম সময় নেই. যদি বাচ্চাদেরকে কিছু সময় দেয়। তাহলে তারা মোটামুটি আমার মনে করে মানে সবকিছু শিখিয়ে দেবে school এর মধ্যে ভালো হবে। sir এর guide পেলেও তার ঘরের মধ্যেও অভিভাবক কিছু guide পেল তাঁরা আরো অনেক উন্নত হবে।

জি।

হ্যাঁ বল চিরঞ্জিত.

আ~ আ~ নাহহঃ আমারো চলছে ভালই, ভালই চলছে.

কতদিন কথা হয়না বল তোর সাথে? হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে. খুব ঠান্ডা লেগেছে জানিস?

তোদের ওদিকটায় ঠান্ডা পরেছে?

ও. শোননা তোকে একটা দরকারের জন্য phone করলাম.

হচ্ছে কী বলতো? তুই কী বি~ অ্যাঁ বলছিলি না যখন college এ পড়তি তখন তুই বলতি না তুই একটা business start করবি.

college life তো তোর শেষ হয়ে গেল ছ মাস হয়ে গেছে, তুই কি কিছু অ্যাঁ start করেছিস? না না কিছুই এখনও start করিনি সেভাবে.

হ্যাঁ job তো খুজ্জি অনেক জায়গায় try করছি. ও, ও, job তুই তোর কিসের ইচ্ছা, job এর ইচ্ছা না মানে ব্যা~ business এর ইচ্ছা ব্যাবসার ইচ্ছা? দেখ business তো করার ইচ্ছা আছে কিন্তু business এ যে loss টা হয়, ওটাই তো হয়ে গেছে problem. না? loss এর একটা ভয় আছে না? শোন, শোন. আমি তোর হচ্ছে দেখ, তুই তো আমাকে ফ~ প্রথম থেকে জানতি যে ছোট মানে তুই যখন college এ প্রথম তখনও তোকে বারে বারে বলতাম, আমার শুধুমাত্র business এর ইচ্ছা আছে. আমার basically ওই কারোর under এ করব, তুই তো জানতি আমারা

না. ওটা আমার ঠিক পোষায় না কিন্তু কিছু করার নেই.

টাকা লাগে. business এ করতে গেলে, হাতে অনেক টাকা লাগবে minimum. রা~ minimum লাখ টাকা ধরে রাখতে হবে বা সেটা business অনুযায়ী নর্ভর করছে যে কত টাকা. তারপর আবার কখনো loss profit এর ব্যাপার টা আছে. ওটাই.

এই ভালো কথা, রাহুল এর কী খবর রে? জানি না আমি.

কারোর সঙ্গে তোর link নেই?

ওর মা adopt করেছে?

হ্যাঁ ওর মার, দেখ ও এত বড় college pass করা একটা মেয়ে, ওর মা কত ছোট বাচ্চা adopt করেছে? চোদ্দ দো বছর না পনেরো বছর? না না new born baby.

এই ছোট্ট বাচ্চা কীকরে এক~ মানে ওর মা care করবে? হ্যাঁ ওর কারণ আছে adopt করার ওর মায়ের. ওর মা যদি একা বাড়িতে থাকে না, না সেটা নয়, অন্য একটা কারণ আছে. যেহেতু ও ও~ ওর আর কোনো ভাই বোন নেই, ওর মা বাবার পরে রিমির সাথে যে মানে communicate করার কেউ নেই আর, নিজের বলতে এজন্য . বাহ! ভালো, এত বয়সে এসে যে একটা বাচ্চা adopt করেছে

ওদের relative এর ছিল, free তে পেয়ে গেছে. adopt করতে তো অন্য জায়গা থেকে করতে গেলে তো পয়সা লাগত.

নির ঝঞ্ঝাটে free তে হয়ে গেল না? ঠিক কথা. ঠিক আছে, শোন শোন. আমি যে জন্য phone করলাম, সেটা হচ্ছে আমি, আমি একটা ছোট্ট একটা অ্যাঁ business start করেছিলাম. ঠিক আছে? বেশি দিন হয় নি, এই ধর অ্যাঁ দশ পনেরো দিন হয়েছে আমি কী করতাম বলত কিছু মাল তুলেছিলাম ওই ধর ladies এর অ্যাঁ ladies এর তোদের তোদের use করার ওই clip তারপর আবার গাডার, তারপর হচ্ছে এই ধরনের ladies product. তারপরে hairband এই type এর কিছু তুলেছিলাম মাল, ঠিক আছে? মাল তোলার পর আমি একটা ছোট্ট একটা shop মানে একটা চিও~ ছোট্ট একটা shop এ আমার বাড়ির কাছেই একটা ছোট্ট shop পেয়েছিলাম ফাঁকা জায়গা, সেইখানে নিয়ে বসেছি ভালো profit হয় নি তবে বিক্রি হয়েছে. আমার idea হচ্ছে কি বলতো, আমার idea হচ্ছে আমি অ্যাঁ একটা ছোট্ট ধরু~ ধর যেইদু~ যদি একটা জায়গা পাই ছোট একটা জায়গা, তালে আমার ইচ্ছা না অ্যাঁ ছোট করে একটি নাইটির business দেব. আচ্ছা. বুঝলি? ছোট করে একটি নাইটির business দেব. সে নাইটির business কেমন হয় বলতো?

business, এবার তুই কেরম দিতে চাস? sell করবি নাকি নিজে কাপড় কিনে এনে cutting করে বানানোর কথা

আমা~ আমার ইচ্ছা কী বলতো, ভাব আমি মাল তুলব, মাল তুলে নিজে cutting করব cutting করে ধর আসেপাশে আমার তোর লোকজন আছেই তুই তো জানতি আমার পাড়াতে সবাই এরম

মানে তারা সেলাই করে দেবে তুই টাকা দিবি. তাই তো? আমি সেলাই করে দেব তা~ এই sorry তারা সেলাই করে দেবে আমি টাকা দিয়ে দেব, আর সেই মালগুলো আমি অ যদি থোক কাউকে বিক্রি করতে পারি তো ভালো কথা আর যদি থোক না বিক্রি করতে পারি তাহলে ধর হাটে বা খান আ হাটে বা হাতিবাগানে যদি কোনো জায়গায় এরম মানে nearest কোনো market এ যদি

কিন্তু cutting টা জানিস তুই? শিখতে হবে তো তাহলে আগে. না না cutting তো আমি জানি না. cutting এর জন্য cutter লাখব, লোক রাখব.

তুই যদি মনে করিস, দেখ অ্যাঁ হয়তো আমার পুজিটা আমার থাকবে, capital আমার থাকবে but অ্যাঁ এ তোর তেমনভাবে কিছু ইনভেস্ট করতে হবে না but তোকে কি হবে বলতো তোকে hard work দিয়ে business টাকে গড়ে তুলতে হবে. যেটা আমার হবে না. মানে কী বলতো আমি হয়তো দেখ কী করলাম, আমি ভাব বিক্রির type টা করে দিলাম বা ধর আমরা দুটো position আলাদা করে নেব, ভাগাভাগী করে নেব. তুই কিছু দিকটা, তুই ভাব তুই যদি মনে করিস তুই sell এর দিকটা থাকবি, দায়িত্বে থাকবি তালে তুই তোরও তোর বাড়িতেও আগরপাড়াতে ঐদিকে যদি তোর আগরপাড়ার দিকে ধর কিছু কিছু বাড়িতে যদি তুই ওই ধর এখন তো ধার বাকিতেও প্রচুর মালপত্র ধা নেয় মানুষ, সেখানে যদি তুই নাইটি ফাইটি sellকরতে পারিস সেটা ঠিক আছে আর না হলে তুই অ্যাঁ তুই নালে ওই দিকের লোককে দিয়ে করা. কী করবি বল, তুই কি আমার সাথে join হবি? হওয়ার তো ইচ্ছা আছে কিন্তু problem হচ্ছে এটাই আমার sell করতে গেলেই আমার সমস্যা. মানে sell করতে গেলে হয় কি বলতো একতো ভাল place হয় মানে জায়গা হয় দোকান ফোকান ঠিক আছে কিন্তু ওই যে হাট ফাটে গিয়ে আমার ওটা পোষায় না, ওই জন্যেই আমি করতে পারছি না. ওই লজ্জাটা আমার মধ্যে আছে. আরে না না তুই যদি তোর বাড়িতে বা আশেপাশে তো তোর তো একটা পাড়ার মধ্যে তো তোর বেশ দেখছি prop~ মানে আমি যদি তোর পাড়ায় যখন গেছিলাম

এর কথা বলছিস তো যেমন ওই যে মানে whtasapp এ status ফ্যাটাস দিয়ে

Whtasapp এ status দে, Youtube এ দে but কথা হচ্ছে কি বলতো তোর, পাড়াতে তো আমি দেখলাম তোর বিশাল fan followers. মানে সবাই তোর সঙ্গে খুব চেনে তোর দেখ একটা propoer তোর উম মা ঐখানকার school এর teacher সেহেতু সবাই তোর বা~ মাকে অনেক মানে, সেহেতু তুই তো এটা করতেই পারিস না আশেপাশের লোকেদের বলে যে তারা যদি নাইটি নিতে চায় তোর থেকে নিতে পারে

দরকার হলে আমরা না তুই তুই কি বলতে চাইছিস? তুই তুই ওই side টা কি sell করাতে পারবি? বা তুই ওই side টাতে তুই একটা কাজ কর, ভাব আমরা তুই sell ও করা আর আমি মা~ আমার যে cutting করা মাল আমি তোকে দিয়ে তোর অ্যাঁ তোর হচ্ছে তোকে পাঠিয়ে দিলাম, আমি বা দিয়ে এলাম bike এ করে, তুই ওখান থেকে লোক দিয়ে অ্যাঁ দায়িত্ব নিয়ে মাল বানাতে পারবি? মানে সেলাই করাতে পারবি? হ্যাঁ আমাদের এখানে তো অনেক tailors আছেই যদি বলি, যদি ওরা করে, মানে ঘরে বসে অনেকে machine চালায় তো পারে. এবার যদি করে তাহলে তো

না আমার তো idea নেই. দেখ আমি জানি যে এরকম ভাবে অনেকে business করে, উম আমার কোন idea নেই, এই ব্যাপারে যে কত করে দিতে পারে ওটা জানিনা.

তুই কি business এর জন্যে interested ছিলি

আমার সব থেকে বেশি interest আছে যে grocery shop আমার খুব ভালো লাগে. মানে ওই jio mart এর মতন?

তাহলে তার জন্য তো Flipkart উম jio mart বা এরম কোনো app বানাতে হবে বা এরম তো আমরা

করলেই করা যায়, কিন্তু time যাবে, আবার উম অনেক কো~

তোর দাদু কি, কিসের business করে রে? dress এর. জামাকাপড়.

সবকিছু, বাচ্চাদের school dress থেকে শুরু করে বড়দের কুর্তি, উম প্যান্টি ফ্যান্টি সব পাওয়া যায়. ছেলেদের item নেই, না? ছেলেদের? না না ছেলেদের নেই. ছেলেদের আই~ আছে নাকি আমি অতটা বলতে পারব না আমি এতদিন ধরে মেয়েদেরই দেখেছি তো